এবং এখানে এই আঙ্গুরগুলি অনেকগুলো রাখা আছে এবং এটি একটি ক্যারাটে রাখা আছে যেটি হেই যেটি কাগজ দিয়ে--

এবং লিচু গুলো সাইজ -এ অনেক বড় এবং ওখানে জল দিয়ে রাখা আ--

এবং রাস্তার ধার দিয়ে ফুলের গাছ এবং বিভিন্ন রকমের গাছ লাগানো।

এবং সামনে একটি ফ্ল্যাট এর মতো এবং ওখানেও তার সামনে বড় বড় কয়েকটি গাছ আছে। এব ফ্ল্যাট -এর পাশে আরো বড় বড় ফ্ল্যাট ।

গাছপালা আছে এবং ভেতরটা অনেক ঘন এবং একটি রাস্তা মত আছে যেটি --